নমস্কার মহাশয়া, আপনি কী করছেন? ভালো আছেন তো? নমস্কার মহালয়া, হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ আমি ভালোই আছি আমার পড়াশোনার না চলছে ছে বিশেষত এখন তো পড়াশোনা নেই কাজেই এখন বেশ আমি অবসরেই আছি আপনি বলুন আপনার কি কিছু কাজ রয়েছে নাকি আপনিও অবসর আছেন? না আমি অবসরই আছি, এখন বসে আছি। আচ্ছা তাহলে উম আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারি এখন?

হ্যাঁ তাহলে আমরা আমাদের পৌরাণিক মানে উম কিছু কথা নিয়ে আলোচনা করি পৌরাণিক আমাদের দের যা কিছু রয়েছে যেমন রথযাত্রা নিয়েই আলোচনা করতে পারি কারণ আমাদের যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের এসবের দিকে মনোযোগ সরে আসছে। আগের মত সেই ভাবে জাকজমক ভাবে যে কোন কিছুই পালন করা হয় না হ্যাঁ রথযাত্রা হলো একটি হিন্দু উৎসব যা উনিশশো কুঁড়িতে অনুষ্ঠিত ভগবান জগন্নাথের সাথে সম্পর্কিত

রথ উৎসব ভগবান জগন্নাথের সামনে পালিত হন যিনি হিন্দু পুরাণে ভগবান বিষ্ণুর দশটি অবতারের একজন। রথযাত্রার উৎসবটি তার ভাই বলবদ্র এবং তার বোন সুভদ্রার সাথে ভগবান জগন্নাথের বার্ষিক যাত্রা কালে পালন করা হয়। উদযাপন করে। যখন তিনি নিপরিতে অবস্থিত তার আহ পবিত্র মন্দির থেকে কে উনার মাসির বা~ মাসির মন্দিরে যান তখনি ই তিনি এই রথে করে যান

হ্যাঁ আমিও এটাই শুনে আসছি আসছি। রথযাত্রা

হ্যাঁ একদমই ঠিক তা আমিও শুনেছি যদিও আমরা সেই বিরাট ভাবে আমাদের এখানে এই রথযাত্রা দে~ দেখিনি নি কিন্তু টুপুরিতে এই বিরাট ভাবে ওই পৌরাণিক নিক সব নিয়ম মেনে নেই এই রথযাত্রা উদযাপন করা হয়। এটি একটি রথ উৎসব বলা যেতে পারে। তিনটি পৃথক রথ অনন্য কাঠামো ও প্রযুক্তিগত নকশার বৈশিষ্ট্য সহ তৈরি হয় উম করা হয়েছে। হ্যাঁ এবং সমৃদ্ধি নিয়ে আসে এবং তার জীবনকে প্রশান্তি আহ আনন্দ এবং শান্তিতে গড়ে তুলে এই রথ উৎসব। রথযাত্রা উড়িষ্যার পুরীর সুপরিচিত মহুসীমা মন্দির এবং গন্ডিতা দেবের মন্দিরে ভগবান জগন্নাথের বার্ষিক নিদর্শনকে স্মরণ করে। হ্যাঁ একদমই ঠিক বলেছেন। উনি ওনার মাসির বাড়িতে যান~ যখন গিয়েছিলেন তখনই তিনি এই রথযাত্রা যা আমরা উদযাপন করে মানে উদযাপন করে আসছি তখন এই রথযাত্রা যাত্রা সবাই বাই দেখেছিল সে এই কারণে আমরা আজ এই রথ~ রথের যাত্রা উৎসব সব পালন করে থাকি। নন্দী ভূষজ হলো ভগবান জগন্নাথের রথ এটি প্রায়আঠারো টি চাকা সহ একটি একটি আকাশচুম্বি উম ভবনের মত একটি বিশাল উম সৃষ্টি তার পাশাপাশি পাশাপাশি আহ তার বলবদ্রের রথ এটি একটি বিশাল উম শৈল্পিক সৃষ্টি বিভিন্ন উম বিভিন্ন নয় কিন্তু ভগবান জগন্নাথের তুলনায় নায় আকারে ছোট এবং এতে ষোলোটি চাকা রয়েছে তার পাশাপাশি ছিল ওনার বোন ও ভুল অর্থাৎ সুভদ্রার রথ। সুভদ্রার রথ দেব দোলন নামে পরিচিত এটি একটি বিশাল সৃষ্টি কিন্তু অন্য দুটি চেয়ে ছোট তো এবং এতে তে চোদ্দোটি চাকা রয়েছে। হ্যাঁ যাত্রায় রথ শুভাযাত্রায় মোট সাতটি দেবতা রয়েছে ভগবান সুদর্শনা, ভগবান মদনমোহন ভগবান রাম ভগবান কৃষ্ণ ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা। হ্যাঁ যদিও এই কথা আমি শুনিনি আপনার কাছ থেকে আজ নতুন একটি কথা জানতে পারলাম, এটা আমার অনেক সৌভাগ্য। ধর্মীয় নির্দেশনা বলি এবং উম প্রতিষ্ঠিত সংস্কৃতিক অনু~ অনুশীলন অনুসারে মূর্তি এবং রথ গুলি কাঠের তৈরি এবং প্রতি বারো বছর পর পর নতুন সৃষ্টি করা হয়। একে বলা হয় নব কালের কালের। হ্যাঁ এটা বিশ্বাস করা হয় যে প্রতিটি দেবতা তাদের স্বতন্ত্র রথে যান। ভগবান জগন্নাথ দীর্ঘ রথে চড়েন। ভগবান বলভদ্র তাল যাত্রার রথে চড়েন এবং দেবী সুভদ্রা দর্ব দোলান রথে চলেন চড়েন। হ্যাঁ একদমই ঠিক এগুলো লো আমরা কলকাতা শহর অথবা পুরীতেই দেখে থাকি আমাদের এইখানে এইভাবে বড় বড় উদযাপন করা হয় না না একি রথের মধ্যে যে ওদের ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা কে কে নিয়ে রথযাত্রা করা হয়। কিন্তু তু আম~ পৌরাণিক নিয়ম অনুসারে রে আমরা জেনেছি তিনটি রথে ওরা তিনজনই গিয়েছিলেন। সেইজন্য বলছি যে আজকাল আমাদের দের এই ব্যস্ত জীবনে নে এ কোন কিছুই ঠিকমতো চলছে না। সবাই বাই ছোট্ট করে করে শুধু পালন করতে পারলেই হলো এই মনোভাব নিয়ে নিয়ে সবকিছু করে থাকে। হ্যাঁ ছোটবেলায় যখন মা-বাবা দেখতাম যখন মা বাবারা রথযাত্রায় নিয়ে যেত তখন আহ রথের সাথে একটা রশি বাঁধা থাকতো

হ্যা, আমিও সেই কথা শুনেছি তার সাথে সাথে আমি যখন ছোট ছিলাম আমার কিছু মনে আছে যে আমিও বাবার সাথে গিয়েছিলাম ওই রথের দড়ি টানার জন্য, দড়ি টেনেও ছিলাম একই কথা শুনে কিন্তু এখন ওই দড়িটা আর দেখতে পাই না। আর এই দড়িটা না আপনার অনেক আমি শুনেছি পৌরাণিক কাহিনী রয়েছে। এই রথের দড়ি টানা শুধু দড়ি নয় ওই দড়ির মাধ্যমে পরিবারের সদস্যকে কে একই সাথে বাঁধা

মন্দির থেকে দেবতারা বা পৃথিবীতে সাধারণ মানুষের মধ্যে যে তার উপস্থিতির প্রতীক। হ্যাঁ পুরুষ জগন্নাথ মন্দির চারটি পবিত্র মন্দিরের মধ্যে একটি যেখানে দেবতাদের সম্মান করা হয়। বাকি তিনটি পবিত্র মন্দির হল দক্ষিণ ভারতের রামেশ্বরম পশ্চিম ভারতের ডারিকা এবং উত্তর ভারতের বদ্রিনাথ। হ্যাঁ আমিও এই মন্দির গুলোর নাম শুনেছি কিন্তু কখনো এই এই সৌভাগ্য হয়নি যে সেখানে সাক্ষাৎকার গিয়ে করব। শুনেই যা আনন্দ হয় তাই অনেক বড় রো আমরা না দেখেও

এখান থেকেই কেই বুঝতে পারছি যে তাদের জন্য এই দোলযাত্রা কি রূপ গুরুত্বপূর্ণ। আর এই রথযাত্রা এক্ষুনি যে বললেন তো দড়ি টানার কথা বা এটা অবশ্য ঠিকই বলতে পারি। কারণ এটির মধ্য দিয়ে এটি একটি শিক্ষা বলা যেতে পারে যে ঈশ্বর আমাদের হৃদয়ও মনে বিরাজমান এবং শুধুমাত্র আমাদের মধ্যেই প্রকাশিত। তাই আমাদের একে অপরকে সম্মান ও উম সম্মান করে চলতে হবে। ভক্তদের দের সমাবেশ দ্বারা ঐশ্বরিক রথ টানা মানুষের ঐক্যবদ্ধ শক্তিকে নিদর্শন করে। হ্যাঁ রথযাত্রা হলো দেবতাদের শৈশব চিত্র এবং তাই মূর্তি গুলি তাদের শৈশব আকারে খোদাই করা হয়। রথযাত্রার রথ গুলি ব্রিটিশদের অনুপ্রাণিত করেছিল যারা জগন্নাথ শব্দটি তৈরি করেছিল হ্যাঁ একদমি তাই। আমিও ঠিক একই কথা শুনে এসি। এটি ব্যাখ্যা করে কিভাবে ঈশ্বরের শক্তি মানুষের মধ্যে সঞ্চালিত হতে পারে এবং কিভাবে সম্মিলিত

পৃথিবীতে তে একতা উম বহুত্ব এবং উম ভাতৃত্বের মিলনের স্থাপ~ স্থাপন হলো এই রথযাত্রার রশি। এই রশির মাধ্যমেই আমরা

ভক্তির একটি সময়। বাতাস উৎসবে উৎসবে ভরে উঠে মানুষের অন্তরে শান্তি তি আসে এই উৎসব আমাদের দের অবিশ্বাস্য ভারত গুলোতে বৈচিত্রের মধ্যে একতার উদাহরণ। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এটাও বিশ্বাস করা হয় যে রথের টানা ব্যক্তিগত সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এবং তার জীবনের প্রশান্তি তার জীবনকে প্রশান্তি আনন্দ এবং শান্তিতে পূর্ণ করে তাই সাধারণত আমরা এই রথযাত্রায় আগে দড়ি টানি। তারপর প্রসাদ খাই যেটা কলা হয় বা বাতাসা হয়। রথের উপর থেকে কেউ উম উড়িয়ে উড়িয়ে দেয় এটা। হ্যা একদমই তাই আমরা আমাদের এখানে এটাই প্রচলন দেখে এসছি ছি যে রথের উপর উপর ব্রাহ্মণরা থাকে যে জগন্নাথদেরকে কে ওরা রা ঐ ভোগ নিবেদন করে নিবেদন করে যে উপর থেকে ছুড়ে ফেলে দেয় দেয়। কিন্তু সুপুরিতে বা উম অন্যান্য অপ্রসিদ্ধ জগন্নাথ বাড়িতে এ~ এইভাবে বের করা হয় থাকে না। এটা আমাদের এখানের এর দেখেছি উম অন্য আমরা পুরীতে যে রথযাত্রা আরম্ভ হয় সেইখানে এইসব হয় থ হয়না। সেখানে জগন্নাথদেরকে কে রথে করে নিয়ে গিয়ে তারপর ওখানে ওনাকে ওনার প্রিয় ব্যঞ্জন গুলো রে রেঁধে দিয়ে উনার ওই প্রসাদ গুলো লোকেরা line ধরে এসে এসে নিয়ে যায়। ওদের ওখানে ছুড়ে ফেলে দেওয়া হয় না, না তারপর ভগবানকে এমনিতে তো ওরা আমরা এখানে যে আপনি বলেছেন বলেছেন উম কলা ছুঁড়ে দেয় তারপর শশা ছুঁড়ে দেয়। ভগবান তো আর এই ওইগুলো আমলা~ পুরাটা খেয়ে নেয় নি ও উনাকে তো ভালোভাবে দিতে হয় ওটা তো প্রসাদ ওটাকে কি ছুঁড়ে ফেলা দেয়া হয়? এটা আমাদের দের দের বাঙ্গালীদের অর্থাৎ আমাদের এখানের মানুষের ভুলভ্রান্তি। হ্যা রথযাত্রায় সাধারণত শৈশবরা শৈশব কালে আমি দেখতাম আমি যখন যেতাম রথযাত্রায় তখন আহ কলা যখন ছুঁড়ে দেয় তো আমি খুব আনন্দ সহকারে এই কলাটা খেতাম বা বাতাসাই হোক যাই হোক প্রসাদ। তারপর রথ~ উম রথযাত্রায় রথযাত্রার মেলা খুব ভালো লাগে আমার। অনেক কিছু জিনিসপত্র নিয়ে বসে তারপর বুবি ববি বলে, হ্যাঁ বুবি বুবি খাই। সবাই এটা খেয়ে থাকে বুবি সাধারণ~ আহ বুবি রথযাত্রায় উঠে আমি দেখেছি আর কোন উম কোন মেলায় বসে না হ্যাঁ একদমই তাই। ওই ফলটা শুধু রথযাত্রা আহ কিছুদিন আগেই পরিপক্ক হয়ে ওঠে। তারপর পর যাদের দের ওই গাছটা রয়েছে তারা ওগুলো নিয়ে মেলাতে বসে। যা আমরা রা খেয়ে থাকি। এই রথযাত্রার মধ্যে এই ফল বিশেষভাবে বে লক্ষণীয়।

আমাদের এখানে যেভাবে রথযাত্রা হোক না কেন এটাই চলে এস~ আসছে এটাই চলবে। কোনদিন ভাগ্য হলে লে ওই পুরিতে গিয়ে জগন্নাথের রথযাত্রা দেখে আসবো।

হ্যা। Hello রাফিত কি অবস্থা? এইতো ভাই ভালো আছেন নাকি আপনি?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 এইতো ভাই ভালোই যাচ্ছে কিন্তু এত একটা ভাল লাগেনা বাসা থেকে আসছি vacation এর পর একটু বিরক্ত লাগতেছে

হ্যাঁ ভাই সত্যি আমার প্রথম দুই তিন দিন খুবই depressing লাগছে এত খারাপ লাগছে মানে এতদিন বাসায় ছিলাম এত পরিচিত মানুষের মধ্যে ছিলাম আর এইখানে এসে একা একা কথা মানুষ নাই ঘোরার মানুষ নাই সবাই যার যার life নিয়ে busy ওইটা মধ্যে তো আর ঢাকা শহর তো চিনই একটা একদিন একটা plan করা যায় আর পুরা দিনটাই নাই হয়ে যাবে মনে হয় জি ভাই আর শহরটাই যেন কেমন depressing ভাই মানে depression বেড়ে যায় আপনার অন্যের life দেখে অন্যের success দেখে মানে কেমন যেন লাগে ভাই বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমি আমার তো ঢাকায় আসলে এত suffocating লাগে দম বন্ধ হয়ে যায় লাগে পুরো আর ভাই একটা জিনিস কি ঢাকাই আমার trust issue টা খুব কাজ করে মানে এইখানে আমার কেন যেন সবাইকে trust করতে ইচ্ছে করে না বুঝছেন? হ্যাঁ হ্যাঁ কোন সময় কে কেমনে জানি হম সিলেটে তো যেখানে ইচ্ছা যে কেউ পরিচিত মনে হয় মানুষ সিলেটে পরিচিত নিজের মনে হয়

জি ভাই ঢাকার কি কি ভালো লাগে ভাই আপনার? ঢাকার তো বলতে গেলে একটা জিনিসই ভালো এই তোমার fast food হুম ঢাকার fast food ভালো লাগে আরেকটা জিনিস ভালো লাগে ঢাকা যেহেতু শহরটা বড় capital city এখানে available হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক তোমার এখানে আপনি খুব cheap rate এও পাবেন আবার খুব দাম দিয়েও কিনতে পারবেন এটা আপনার উপর হ্যাঁ পুরাই এখন তুমি যদি জানো কই কই মানে জায়গাটা যদি চিনো ঠিক করে তাইলে তুমি বের করে ফেলতে পারবা কোথায় কম দামে পাওয়া যায় কোথায় তো আপনার ওই খুঁজে বের করতে হবে হ্যাঁ হ্যাঁ ওইটাই এখন পুরাই কি তোমার ওপর তুমি কেম মানে ঠিক করে কি ঢাকাটা ঘুরতে পারছো নাকি কিন্তু ভাই ঘুরতে গেলেই তো সমস্যা এত jam রাস্তায় এত pollution মাথা ধরে ফেলে থেকে যারা আসছে এইগুলার প্রতি তো আমরা অভ্যস্ত না ভাই দেখলেই ভয় লাগে jam টাম হ্যাঁ এই jam এ দা মানে বসে বসে তো মনে হয় অসুস্থ হয়ে যায় যেই ধুলা বালি যেই smoke

হ্যাঁ এমনি তো বড় রাস্তা এর মধ্যে গাড়িগুলা যেই speed এ চলে লাগে তুমি একটু মানে রাস্তা cross করতে গেলে তোমাকে পিষে নিয়ে চলে যাবে। জি ভাই আর যেদিন আসছিলাম ভাই bus এ উঠতে এত ভয় লাগতো মানে এত মানুষ দাঁড়ায় যাব এটা কেমনে নামবো খুবই সমস্যা না ভাই

bus এর route ই নাই ভাই আর রাস্তায় তো ছোট হ্যাঁ, এখন ঢাকায় এসে তোমার কোন bus কই যায় কখন আসবে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

আমিও মোটামুটি বসে থাকি যতক্ষণ একটা খালি bus না আসে উম আমিও এরকম তাই নিয়ে এ রকমই চলে তো একটা জিনিস দেখলাম অনেক জায়গায় ঢাকায় কমদামি খাবার পাওয়া যায়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 এখন তাইলে কি এমন পাইলা কম দামে ভালো খাওয়া কম দামে ভালো খাবার আমি যেটা দেখছি রাস্তায় যে burger টারগার পাওয়া যায় ভালো fried rice ও পাওয়া যায় হালিম ও পাওয়া যায় অনেক জায়গায় হ্যাঁ হ্যাঁ ওটো ওই তোমার ধানমুন্ডির ওইদিকে দেখলাম ভালোই ছোটখাটো দোকান আছে কম দামে ব্যাচে মিরপুরে এটা আবার খুঁজতে অনেক কষ্ট হচ্ছে মিরপুরে কিছুই নেই না আছে ভালো খাবার না আছে ভালো কাপড়চোপড়ের দোকানই তো নাই

আমার কাছে মনে হয় রিকশা ভাড়াও অনেক বেশি এক কোনার থেকে আরেক কোনা যাইতে একশোর উপরে চাই এমনে জি ভাই

হ্যাঁ আর facility সবদিক থেকে কম হুম প্রথম আমি মিরপুরে মানে বড় হওয়ার পর প্রথম আসছিলাম আমি ভর্তি পরীক্ষার সময় এসে ভাই metro rail এর কাজ চলতিছে ধুলা বালু পুরা অবস্থা খারাপ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

দিনে ঢাকা কেমন লাগে ভাই? বৃষ্টির দিনে তো ঢাকা জঘন্য এমন সব জায়গায় একদম বন্যা হয়ে যায় মিরপুরে তো সবচেয়ে বেশি problem না ভাই আমি এটা বলতে চাইছিলাম বৃষ্টির দিনে জঘন্য ভাই এর মধ্যে রিক্সা ভাড়া চাই বেশি হাঁটা যায় না কিছুই মানে ভালো নাই রিক্সা ভাড়া চাই তো বেশি এর মধ্যে রিক্সা পাওয়াও যায় না পাইলে দুনিয়ার উপরের ভাড়া চাবে

এখন তো কোন মানে time pass করার জন্য তো current লাগবে recently দেখা যাচ্ছে load shedding এর জন্য current থাকে না অসহ্যকর একটা আর ঢাকা আমি দেখছি ভাই মানে যেকোনো জায়গায় normal কোন জায়গা উল্টাপাল্টা খাইলেই আমার শরীর খারাপ করে যায়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

হ্যাঁ আমিও তো প্রথমে এসে food panda অনেক চালু চলতো panda এর এইখান থেকে সেইখান থেকে খাওয়ার নিতাম এরপরে তো মোটামোটি পেট তো একটু ঝামেলা বেশি food মানে বাইরের খাওয়া হয়ে যাচ্ছে খাইতে তেমন ভালো লাগে না কারণ ওরা এত মোটা মোটা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

তরকারি গুলা হোক ভাই ভাতটা যদি খারাপ হয় তাইলে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

কিন্তু কি আর করবেন আমাদের তো চাল এনে ভাই রান্না করবো কোনো রকমে আরকি ঢাকায় চলতে হবে আপনার তো আর এক বছর ভাই আমার তো exact আরো তিন বছর আরও বেশি হ্যাঁ তোমার জন্য আরকি একটু কষ্ট হয়ে যাবে কিন্তু কোনোরকমে আরকি চালায় তুলতে হবে ইয়ে করার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 হ্যাঁ কি বলছো? বুয়া বুয়া খালা মেসের খালা কাজ করে না কিন্তু টাকা নেই ঠিকই হ্যাঁ ওইটা তো আর থাকবেই ওদের পুরা মেসই তো চলবে ওদের উপরে এখন ওরা যা চাইবে ওইটাই হবে কিছু করার নাই ওরাই ভাই মেসের captain হয়ে যাই leader হ্যাঁ এখন কি আর করা ওদেরকে তো ছাড়া মেস চলবে না আর তো ভাই খুব জ্বালায়

হুম এটা ঠিক বলছো দারোয়ান যদি না জ্বালায় তাহলে সে আর দারোয়ান কিসের ঐটাই আমি যত ঢাকায় যত গুলা বাসায় উঠছি দারোয়ান কিছু না কিছু ঝামেলা করছেই জি ভাই আর ঢাকায় যত টা বাসায় উঠবেন আপনি দেখবেন ওই যদি বাসা পছন্দ হয় তালে বাসার মানুষ পছন্দ হয় না পছন্দ হলে বাসা পছন্দ হয় না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 ঢাকা perfect হয়ে যাইতো তাহলে তুমি তো আর ঢাকায় যাইতা না এইটা ওইটাই আর তুমি যদি এই varsity এর আশে পাশে কোথাও মানে থাকতে তো হবে দূরে কোথাও গেলে তোমার আসা যাওয়া একদম জঘন্য হয়ে যাবে এক দুই ঘন্টা লাগবে আসতে যেতে

এটাই আর আশে পাশে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

বেশি তো আমরা বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমাদের তো মানে পুরো একটা উম মানে পুরো একটা different দুনিয়া এইখানে ঢাকায় ভাই আমাদের তো ঢাকা থেকে আমাদের লন্ডনে মানুষ বেশি ভাই

মাঝেমধ্যে regret হয় যে এইখানে থেকে life নষ্ট করার থেকে ওইখানে গিয়ে life নষ্ট করলে আরো ভালো হইতো

এরকম জায়গা থেকে আপনি life নষ্ট করার থেকে ভালো জায়গা থেকে life নষ্ট করলে at least এইখানে তো আপনার ডানে বামে আত্মীয়-স্বজন পাবেন friend জনকে পাবেন at least মন খুলে কথা বলতে পারবেন আমি তো ঢাকায় এইখানে মানে মন খুলে কথা আর আমার মনে হয় যে ঢাকার মানুষ থেকে আমরা লন্ডনের মানুষকে বেশি trust করতে পারবো

বেশি ভাই মাঝে মাঝে চিন্তা করলেও ভয় লাগে যখন আসি নাই সিলেটে এ ছিলাম তখন চিন্তা করতাম যে এই এত crime rate যে শহরে ওই শহরে গিয়ে টিকবো কেমনে But আলহামদুল্লিয়াহ ভাই আসার পরে এখন মানায় নিছি বন্ধু বান্ধবের support আছে চলতেছে মানে এই support টা না থাকলে life আরো hell হয়ে যেত হ্যাঁ ঐটাই এই কোনোরকমে আরকি চলা লাগবে ঢাকায় এইটাই ঢাকার life বলতে গেলে

ঢাকায় ঘুরলা কোই কোই? ঢাকায় ভাই mainly যাওয়া হয় ঢাকা varsity তে বেশি যাওয়া হয় কারণ ঐখানে friend রা আছে মাঝে মাঝে যাওয়া হয় cousin দের সাথে খাওয়ার জন্য রাত্রে চাপ নান পরোটা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 ঐযে হাজি বিরিয়ানির সাদা পোলাও ঐটা খুব ভালো এই আরকি ঢাকায় কি গেছে উম ঢাকার দিকে যাওয়া হয়েছে ইকো পার্ক আছে ঐখানে